এখানে দেখতে পাচ্ছি বড় একটি বাগান রয়েছে বাগানের চারিদিকটা নেট দিয়ে ঘেরা রয়েছে ।

এখানে দেখতে পাচ্ছি একটি বাড়ি তৈরি করছে বাড়ি টি-ই পুরোপুরি হয়নি দরজা বানা এবং জানলাও হয়েছে বেশ কিছু ইট রয়ে-- ।